একি ডাস্টবিন একটি রাখা রয়েছে এবং ছোট্ট একটি গাছও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলু লোক ব্যায়াম করছে।

দুটি মোটরসাইকেলও রয়েসে এবং পাহাড়ের ওপরে দুটি বিল্ডিংও রয়েসে।

একানে দুটি বারতীয় পতাকা রয়েসে এবং দু'জন লোক রয়েসে।

মাঠের ভিতরে অনেকগুলো গাছও দেখা যাচ্ছে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে এবং দুকানের ভিতরে অনেকগুলু--

এখানে অনেকগুলো সাদা রঙ্গের গাড়ি দেখা যাচ্ছে।

একানে একটি পাহাড় দেকা যাচ্চে।

এবং দোকানের সামনে অপো এবং ভিভো দেখা যাচ্ছে।

এবং একটি টুকটুকিও রয়েছে রাস্তা কারানো ।

একজন লোক সেখানে কি জানি করছেন।

এখানে অনেকগুলো লোক হারমোনিয়াম এবং তবলা বাজাচ্ছে।

এখানে অনেক বড় একটি গেট দেখা যাচ্ছে।

গেটের সামোনে অনেক বড় ধরনের একটি মূর্তি রয়েসে।

একটি সাদা কালারের বালটিও দেখা যাচ্ছে।